একটি পোস্টার দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের সামোনে গেট রয়েসে ।

গেলাসের ভিতরে কয়েকটা সামান দেখা যাচ্ছে কয়েকটা সিয়ারও দেখা যা--

এই ঘরের মইধ্যে কয়েকটি টি_শাট দেকা যাচ্চে।

এখানে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

কয়েকজন লোক দেকা যাচ্চে ওয়েকটি ফ্যান দেকা যাচ্চে ওয়েকটি ইলেক্ট্রিকের বাল্ব জ্বালা দেখা যাচ্চে।

এখানে একটি সমুদ্র দেখা যাচ্ছে।

দোকানের মইদ্যে কয়েকটা শু জুতা দেখা যাচ্চে তাড়িয়ার মইদ্যে।

দুইটা রট লাইট দেখা ত তিনটা রট লাইট দেখা যা --

দুটি চেয়ার দেখা যাচ্ছে ও দুজন ব্যক্তি বসে আসেন দেখা যাচ্ছে।

দোকানের মইধ্যে বহু সামান দেখা যাচ্ছে।

এই মাঠের মইধ্যে কয়েকজন শিশু খেলা করিতেসে।

আর একটা চেয়ার দেখা গিয়াস--

দুইটা বাল্ব জ্বলের দেখা যাচ্ছে।

ও রাস্তার মধ্যে একটি বাস দেখা যাচ্চে।

এখানে কয়েকটি বিল্ডিং দেখা যাচ্চে।

ও বিল্ডিং -এর সামনে বড় একটি মাঠ দেখা যাচ্ছে।

দুটি ফ্ল্যাগ রয়েসে ও একটি দুকান বন্ধ দেখা যাচ্ছে।

এখানে একটি গেট দেখা যাচ্চে।

উপরে একটি তেরফল দেকা যাচ্চে।

এই অল্টো গাড়ির শোরুমের ভিতরে কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে ও পোস্টারে ছোটো ছোটো গাড়ির সবি দেখা যাচ্ছে।

একটি বাল্ব জ্বলা দেখা যাচ্ছে।

বিল্ডিং দেখা যাচ্ছে নতুন কাজ হ--

দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে।

ও দুটি বিদ্যুতের বাল্ব দেখা যাচ্ছে জ্বলিতেসে।

একটা মোম ঘরের ভিতর জ্বালানো দেখা যাচ্ছে।

এই শোকেজের ভিতরে কয়েকটি জিনিসপত্র দেখা যাচ্ছে।

কয়েকজন লোক দেখা গিয়াছে কয়েকটা ফ্যান দেখা গিয়াছে কয়েকটা রট লাইট বাল্ব জ্বলানো দেখা গিয়াছে।